হ্যাঁ সম্ববত তিনতলা বাড়ি হবে হয়তো। তিন থেকে তিন তালাই হবে বাড়ি।

খেলা শুরু হয়নি হবে। এইযে দেখতে পারছেন এই যে কোচ দাঁড়িয়ে আছে এখানে ।

সবার উপরে একটা মূর্তি ।

পড়তে এসে ছবি তোলে। ছবি টবি তুলে একদম সবুজ ।

গাড়ি চলা ফেরা করে এইখানে আবার একটা মহিলা আর একটা পুরুষ দাঁড়িয়ে আছে ।

হয়তো-ও ছবি তুলতেছে হ্যাঁ ছবি তুলছে । ছবি তুলতেছে।

রাস্তা হয়তো যে স্টুডেন্ট -গুলোএই কলেজ -এ--

প্লাটফ্রম ঐ দিকে আবার দেখতে পারছি যে একটা ব্রিজ আছে মানে রেল রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ ।

এইদিকে আবার এই কাকুটা লোকটা এখানে এ দাঁড়িয়ে আছে। কুকুর গুলা এখানে শুয়ে আছে ।

এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা-আ-আ হল ঘর।

সব চেয়ার টিয়ার দিয়েছে মানুষ হয়তো বসার জন্য গেস্ট যারা আসবে ওদেরকে বসার জন্য ।